এবং ফার্মেসীর সামোনে ডিজাইন করা আসে প্লাস সিম্বল আচে এবং দিকে দুটি বক্স আসে এবং বিতরে একটি টেলিভিশন দেখতে পা--

এবং পাশে একটি জলের বোতল কয়েকটি দেখতে পাচ্ছি এবং ভিতরে অনেকগুলা ঔষধ গ্লাসের ভিতর রাখা আছে।

আমি এখানে একটি ওভারব্রিজ দেখতে পাচ্ছি।

এবং আকাশের রং সবুজ এবং গাছগুলোর রং সবুজ।

এবং সামনে গ্রীল লাগানো আছে এবং এর পাশোবতী একটি বিল্ডিং দেখতে পাচ্ছি।

এবং একটি বেড ও আচে যেটা মদ্যে একটি বিসনা আসে যেটি কালার হল সবুজ।

এবং পাশে অনেকগুলা গাছ আছে এবং পাশে গেইটও আছে।

আমি এখানে রিভার দেখতে পাচ্ছি।

এবং এই রিবারের মদ্যে জল আছে।

এবং একটি বাস চংজ্ঞা বয়ে ভেসে আসচে।

আমি একানে একটি দোকান দেখতে পাচ্চি যেটা হলো চৌধুরী এন্টারপ্রাইজ ।

এবং সবগুলা ব্যক্তির মধ্যে কিছ-কিছু কিছু ব্যক্তি হলুদ কালারের ড্রেস পড়ে আছে এবং কিছু কিছু লাল।

এবং দো দোকানে লেইস পপস কুরকুরে ভুজিয়া--

যেখানে ছোট তেলাপিয়াও আছে এবং বড়ো তেলাপিয়াও --

যেমন কতগুলা সেম ধরনের মাছ আছে।

এবং উপর গুলা অনেক ডিজাইন করে লাইটিং করে দেওয়া আছে উপরের কালার আছে লা সবুজ লাল ব্লু কালার দেওয়া আছে।

আমি এখানে একটি অনেক সুন্দর জর্না দেখতে পাচ্ছি যেটির দিক দিয়ে জল বয়ে আসছে।

আমি একানে একটি অনেক সুন্দর বিল্ডিং দেখতে পাচ্চি।

এবং কুকুরগুলার পাশে একটি চেয়ার রয়েছে।